আর বাড়িগুলোতে ছোট ছোট গাছ ও জন্মেছে বাড়িগুলোর দেয়াল থেকে বেশ পুরনো বাড়ি গুলো।

আর বাস গুলোও সব নতুন বাস আর বেশ বড়ো সরো বাস গুলো। আর এখানে গাছ পালাও রয়েছে একটা ল্যাম্প পোস্ট -এর আলো জ্বলছে বেশ বড়ো ।

এবং একটুখানি মানে একটু বলতে একদম ছোট বেশি বড় না আর আমাদের এখানে আমি নদী দেখেছি একটু এর মত তানা।

এখানে দেখা যাচ্ছে দুটো উ উ গাড়ি দাঁড় করানো রয়েছে।